পলিউশন চেক করানো হয়ে খুব ভালো পেট্রল -স এর --

এটা একটা ফ্লাট | যেখানে কনস্ট্রাকশন -এর কাজ হচ্ছে ।

এটা একটা ফাইন্যান্স ব্যাঙ্ক যেখানে--

বাইক পাওয়া যেতে পারে এখানে বাজাজ থেকে শুরু করে কে.টি.এম. --

এটা হলো একটা দূর্গা পুজোর প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল তা বানানো হয়েছে ঠিক বিদেশে যেরকম--

নীচে ঘরে তার প্লাস লাইট হোল্ডার ইত্যাদি জিনিস পাওয়া যায় ।

আপাতত এটা সকাল বেলার ছবি। রাত্তির বেলা কি কেমন হবে দেখতে আপাতত বলা যাচ্ছে না অবশ্যই খুব সুন্--

গাড়ির ইঞ্জিন এর সব কিছু ঠিক করানো হয়। গাড়ির হাবভাব মাপানো থেকে শুরু করে গাড়ির ফিটিং বটম টাইট সব কিছু করানো হয়।

ভালো হবে আর এখানে খুব কম পয়সায় জিম করা যেতে পারে। মাসে একশো থেকে দেড়শো টাকা ফীস ।

এইগুলো কাগজের তৈরি কিছু খেলনা বা কিছু বানানো জিনিস বলতে পারেন।

এবার কিছু বলা যাচ্ছে নঃ আপনারা যদি কিছু বুঝতে পারেন তো খুব ।

ছোটো বইয়ের ষ্টল হয়েছে খুব দেখি ভাল লাগে ।